পার্কের ছবি আমরা দেখতে পাচ্ছি সাইড এ গাছ রয়েছে মাঝে রাস্তা সবুজ ঘাস সবুজ ঘাস এবং হলুদ ঘাস।

হলুদ নীল কালারের দুটি টোটো দাঁড়িয়ে আছে শোরুমের মধ্যে ইডলি বিক্রির জন্য রয়েছে।

ঝাড়গ্রাম মোড়। ঝাড়গ্রামের ছবি। কুনাল মোটর ।

একটি প্রতিমার ছবি দেখতে পাচ্ছি-ই গণেশেরও ছবি আছে।

টাকা একটি খোলা রয়েছেএএ ।

এটি একটি তেল পাম্পের ছবিইই গাড়িতে তেল রাখা হয় ।

সুন্দর লাগছে এবং গেট এর সামনে খুব সুন্দর একটি লাইটিং রয়েছে লাল নীল কালার এর এবং --